এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি হোটেল ।

এই ছবিটির মধ্যে আমি একটি বিশাল বড়ো সবুজ মাঠকে দেখতে পাচ্ছি।

ঘরটির ভিতরে আমি একটি জলের ড্রামকেও দেখতে পাচ্ছি।

এই ছবিটির মধ্যে একটি বিশাল বড় মাঠ রয়েছে।

নদীটির মাঝখানের দুইটি মহিষ দাঁড়িয়ে রয়েছে।

রেস্টুরেন্টের ভিতরে কিছু লাইট -ও জ্বলছে বলে আমি দেখতে পাচ্ছি।

শোরুমটির ভিতরে কিছু লাল রঙের চেয়ারও রয়েছে।

শোরুমটির ভিতরে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

ঘরটির একটি দেয়ালের রং সাদা।